সর্বপ্রথম একটি মহিলাকে দেখা যাচ্ছে।

এছাড়াও দূরে বেশ কিছু সামগ্রী সজ্জিত অবস্থায় রয়েছে নিশ্চয়ই সেগুলি কোন চকলেট এছাড়াও অন্যান্য সামগ্রী হবে।

ছবিটি একটি নির্দিষ্ট শোরুমের ছবি।

ব্যানারে লেখা রয়েছে ফানাজ ফিন বাজাজ ফিনসার্ভ ভিভো গড্রেজ ইত্যাদি।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি নির্দিষ্ট একটি বিদ্যালয়ের ছবি।

ওপরে দেখতে পারছি যে গণেশ ঠাকুর বসে রয়েছে।

খুব সুন্দর বিভিন্ন রংয়ের সমরাহে সজ্জিত একটি মন্দির।

মন্দিরের পাশে বেশ কয়েকটি গাছপালা রয়েছে।

পাশে একটি ওয়াটার বোটল রয়েছে।

যার মধ্যে বেশ কিছু মেয়ে আলপনা বা একটি ছবি আঁকছে।

এটি নির্দিষ্ট একটি কর্মস্থলের জায়গা বা ঘর।

সুন্দর একটি রঙ যেটা লাল কিন্তু ফ্যাকাসে হয়েছে সেই ছবি একটি দেখা যাচ্ছে।

যার মধ্যে সামনেই একটি সাইকেল রয়েছে যেটি লাল কালো ইত্যাদি রঙে রয়েছে।

এছাড়াও বেশ কিছু মানুষ দলে দলে বসে গল্পগুজব করছে আমরা দেখতে পাচ্ছি।

একটি মানুষ বসে রয়েছে আর একটি মানুষ যে নিশ্চয়ই কোনো ওষুধ সামগ্রী নেওয়ার জন্য এসেছে বলে মনে হচ্ছে।

পাশেই মনে হচ্ছে বেশ কিছু আম গাছ রয়েছে।

ছবিটি নিশ্চয়ই কোনো একটি অনুষ্ঠানের ছবি হবে।

যার মধ্যে চারটি নারী বেশ সজ্জিত লাল নীল ইত্যাদি রঙে।

পাশেই একটি মূর্তিতে দেখা যাচ্ছে যেটা সোনালী রঙের।

ছবিটি নির্দিষ্ট একটি রাস্তার ছবি।

এছাড়াও ওয়ালের পাশে যথেষ্ট আমরা টি_ভি দেখতে পারছি।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি নির্দিষ্ট কোন একটি পুরনো ঘরের সিলিং ।

যেগুলি সাদা রঙের এবং উজ্জ্বল বিশেষ।

চারপাচশে আমরা দেখতে পারছি বক্স বক্স আকারের বা আয়তক্ষেত্র আকারের বেশ কিছু খোপ খোপ রয়েছে।

যার মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে।

গ্লাসের কাঁচ ইত্যাদিতে ঘেরা রয়েছে।

দুটি টেবিল রয়েছে টেবিল এর চারপাশে চেয়ার রয়েছে।